শিক্ষাব্যবস্থা ছিল, আহ সেক্ষেত্রে অনেকটা আহ মানে আহ পড়ার চাপটা খুব বেশি ছিল, আর এটাও ঠিক আপনার সাথেও আমি সমর্থন করি যে না সে, এখনকার সাথে তখনই তো মানে এই কিছুটা হলেও পড়ার ক্ষেত্রে মানে পড়াশোনার ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আগেকার দিনে,

ওরা যেভাবে নিতে পারবে, সেই ভাবে সহজ ভাবে এখন বইয়ের মধ্যে তুলে ধরেছে। তো, আহ যেটা যেইটার আমি বিপক্ষে আছি সেটা হচ্ছে মানে পরীক্ষা না দিয়ে আহ কোনো রকম Mask দিয়ে দিচ্ছে ওটা মানে number দিয়ে দিচ্ছে পাশ করে,

আমার মতে গেছে ওই number নিয়ে কোনো লাভ নেই, student দেরকে কোনো লাভই কিছু হবে না, কেন আমি এটার বিপক্ষে আছি, কিন্তু যেটা আহ মানে আহ কি বলবো শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে বলবো যে না কিছুটা হয়তো বাচ্চাদের মানে বোঝার মতো হয়েছে, আহ বইয়ের মধ্যে সহজ ভাবে তুলে ধরেছে, আহ তো সেক্ষেত্রে আমি আহ ওটাকে সমর্থন করছি, কিন্তু পাশ ফেলের বিষয়টাকে আমি সেভাবে সমর্থন করতে পারছি না, কেন কি এর জন্য অনেক, অ্যা ছাত্র ছাত্রীরা আছে যারা নাকি পড়াশোনায় মনোযোগ দেওয়া ছাত্র ছাত্রীরাও হয়তো এক একসময় হয়তো দিয়ে দেবে ভাবে যে না ঠিক আছে আমার না পড়লেও হয়তো,

পাশ করে যাব। তো এই ব্যাপারটা,

কোরোনা কালে নাকি ওটাই বলছি, পাশ যেইগুলো number দিয়ে পাশ করে কেন্দ্র সরকার পাস করিছিল, ওই number টায় মানে অতটা value হবে না, কেন কি Company আরে সব যানে? কে এই year এর Student গুলো, ছাত্রগুলো,

free তে মানে কোন exam হয় নি, কোনো কিছু হয়নি, এমনি পাস যে হয়েছে তাও বেশি বেশি number এতে পাস করেছে তা কোথাও কাজে গেলে কোনো Interview তে কোথায় গেলে, ওদের আগে মানে mark sheet দেখে ওরা বলে দেয় এই year এ এরাই পাস করেছে এখানে তা ওদের মানে chance গুলো একটু কম হয়ে যাবে, না তো করবে না কিন্তু chance কম হয়ে যাবে অনেক,

মানে সেই সময়টা এরকমই একটা পরিস্থিতি গিয়েছিল, যে তখন হয়তো আমাদের এই মানে আহ Online এ পরীক্ষা নেওয়ার ব্যবস্থাটা হয়েছিল সেটা ছাড়া কোন উপায় ছিল না, যেহেতু, আমি বলছিলাম যে তার আগে থেকে যে আমাদের যে মানে পাশ ফেলের ব্যাপারটা আমাদের মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন, এটার আমি বিপক্ষে আরকি, বিপক্ষে ছিলাম, কেন কি করোনার সময় কোনভাবেই সম্ভব ছিল না যে, বাচ্চারা বা ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে পড়াশোনা করবে, কেন কি যেইভাবে করোনা,

তখন যাওয়া হয়নি নিজে থেকেই বিপদ ডেকে আনা, তো আমি বলছিলাম যে আমাদের যেহেতু মানে আহ আহ আমাদের স্কুল খোলা অবস্থায়, আমাদের যেখানে যে মুহূর্তে আমাদের সমস্ত ছাত্রছাত্রী স্কুল যাচ্ছে তখনও যেন আমাদের আহ মানে মুখ্যমন্ত্রী ব্যবস্থাটা

ছেলেদেরকে আরো ওকে, ছেলেদেরকেও একদম মানে বানিয়ে ফেলছে ও, যা ছেলেদেরকে একদম মানে পড়াশোনার দিকে hindi করে না একদম,

অভিভাবকরাও মানে অনেক ছাত্রছাত্রীর মা বাবাদেরও ধারণা হয়ে গেছে যে না ঠিক আছে, আমার আহ বাচ্চাদের স্কুলে নাও যায় পড়াশোনা নাও করে সে পাস করে যাবে। এটাকে পরবর্তীকালে তাদের জন্য কতটা মানে তার বাচ্চার ভবিষ্যতের জন্য কতটা খারাপ হতে পারে সেটা হয়তো তাদের মানে যারা নাকি উম, এই ধরনের অভিভাবকদের ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ খুব, আমার মতে মনে হয় ভবিষ্যৎ গড়তেই যথেষ্ট মানে,

সেইটা একদম সঠিক মানে যা হয়েছে কাল ছেলেরা তো মানে দুবছরে কিছু পড়াশোনা হয়নি, তার মধ্যে সারকার কোনো attach না হওয়া ছোট টেস্ট নেওয়া আবশ্যকীয় দরকার ছিল। এবং সেই সব হচ্ছে তা একটা নিয়ে test ও নিলে তাও ছেলেগুলো কেউ কথা হচ্ছে কত পড়েছে , না পরেছে ওগুলো Sir এর মা মা মা বাবা মা বাবাদের বাড়িতে সব জানতে পেতো। কিন্তু এইরোম dialogue এ পাস করেছে সে আগে গিয়ে ছেলেগুলো আর না পরে বেশি number নিয়ে শুধু একদম apply করে যাচ্ছে. কিন্তু ও নিজেই জানতে পারছে না কি কতটা মানে পড়ছে,

হ্যাঁ কতটা সে পড়েছে বা সে না পড়েছে, সে মানে,

হ্যাঁ আহ নমস্কার actually আমি আমার family র জন্য একটা আ medical insurance করাতে চাইছি। তো সেই ব্যাপারে আপনাকে আমি call করছিলাম, তো actually আমার family তে মা বাবা আছেন, ঠিক আছে? আর আমরা husband wife আছি, আর একটা baby আছে। তো আমি সবার জন্যই medical insurance করতে চাইছিলাম এবারে এমন কোনো plan উম কি আছে যেটাতে সবারটা মানে একটা করবো সবারটাই cover up হয়ে যাবে নাকি সবার আলাদা আলাদাই করতে হবে ? তো সেটা যদি আমাকে একটু guidance দিয়ে দিতেন তাহলে আমার খুব ভালো হত। sure madam, আ দেখুন আমাদের যে plan medical coverage এর plan গুলো আছে আপনার আ অনেক flexible plan আছে। আপনি চাইলে সেটা আপনি নিজের একজনের জন্য করতে পারেন এবং maximum পাঁচজনকে আপনি add করতে পারেন, যেহেতু আপনি বলেন আপনার family তে এখন আপনি আপনার husband আপনার বাবা-মা এবং আপনার baby তো মানে পাঁচজন আছে। আচ্ছা আপনি

আহ প্রথমত আপনার অ্যা বাবা মার বয়সটা কত একটু আমাকে জানাবেন আমার বয়স হচ্ছে Forty

আর আমার অ্যা husband এরও Forty. আমরা দুজনেই same age, আমাদের একটা তিন বছরের baby আর শ্বশুর শাশুড়ি আছেন অ্যা Sixty up হ্যাঁ তো mam এই policy টা আপনি অ্যা policy holder কার নামে করবেন? মানে দেখুন basically mam আপনাকে আমি suggest করবো policy holder যখনই যত বেশি age এর person এর নামে করবেন না তত কিন্তু আপনার premium টা বেশি হবে। ঠিক আছে?

সেক্ষেত্রে যদি আপনার হিসাব মতো আপনার যে baby তিন বছর ওনার নামে হবে না, minimum পনেরো বছর হতে হয় Maximum Seventy Years এর আপনার পনেরো থেকে ষাট সত্তর বছরের মধ্যে আপনি আ policy করতে পারবেন। তো আপনার baby এর নামে তো হবে না এবার আপনি আপনার আপনার বা আপনার Husband এর নাম তো আপনার শ্বশুর শাশুড়ির নামে তাদের in law এর নামে করতে পারে তো ।

আপনি আমার Husband এর নামেই করে দিন, কারণ হচ্ছে গিয়ে আপনার ওনাদের বয়সে যেহেতু বেশি হয়েছে তাহলে আমার premium ও তো বেশি দিতে হবে। আচ্ছা, তাহলে সেই হিসেবে আপনি Husband এর করে দিলে পরে আমার মনে হয় আপনি main premium amountটা একটু কম হবে। একবার আমি দেখে নিন আ যেহেতু আপনাকে জানালাম যে এই যে একটা factor থাকে insurance এর ক্ষেত্রে medical insurance এর specially তো আ যেহেতু suppose উনি আপনি আপনার Husband এর নামে করছেন তো প্রত্যেকটা person মানে আমাদের যে age group ধরা হয় যেমন ধরুন আ basically আমাদের যে age group ধরা আছে Medical Insurance থেকে Fifteen থেকে Twenty five. ঠিক আছে? Twenty six থেকে Forty and Forty one থেকে Sixty তারপরে Sixty one থেকে seventy এইভাবে একটা age group থাকে, ঠিক আছে?

আচ্ছা আপনার ধরুন Husband এর হলেন forty তা আপনার Twenty six থেকে যদি forty মানে forty complete হয়ে গেছে না forty এখন চলছে running? Forty complete হয়ে গেছে। okay Forty যদি complete হয়ে যায় তাহলে উনিকে Forty one থেকে আ Sixty age group সেটার মধ্যে কিন্তু ওনার আ এটা আঁতাত হবে আর।

তো সেক্ষেত্রে mam আপনার আ দেখুন এবার আপনার Premium depend করছে আপনি আ আপনি যে আ claim amount নিচ্ছেন সেই claim amount কিভাবে নেবেন? কত টাকা নেবেন বা আপনি কি কি benefit ওর মধ্যে রাখতে চাইছেন? আর ক বছরের জন্য নেবেন? আমি minimum থেকে আপনাকে start করছি আ basically আমাদের minimum যেটা policy start হয়, mam পাঁচজনের জন্য আপনি বলুন। যেটা হচ্ছে Yearly Seventeen Thousand Five Hundred and Eighty-one

Five hundred and eighty one এটা including GST আপনার। ঠিক আছে?

আ এই যে Seventeen thousand five hundred Eight one rupees আপনাকে বললাম, এটা One year কিন্তু এক বছরের জন্য। এটাতে

age group এর কথা আপনাকে জানালাম এই যে five লাখের

এই five লাখের claim কিন্তু আপনি এবং আপনার husband পাবেন। মানে আপনার এই

Forty one থেকে Sixtyর মধ্যে যারা যারা এই policy র মধ্যে includeআছে তারা পাবেন। More Than Sixty যারা আছে।

father in law and আপনার mother in law যারা তাঁরা, তাঁরা যদি Sixty eight ও More than sixty years হয়ে গেছে তাদের ক্ষেত্রে claim amount টা কিন্তু maximum দু লক্ষ টাকা আর আপনার baby র ক্ষেত্রে

তিন লক্ষ টাকা ঠিক আছে? free লাগবে।

আচ্ছা Over allআপনি পাঁচ লাখ টাকা পাচ্ছেন এরকম না যে আপনার husband wife আপনার পাঁচ, পাঁচ, দশ, আপনার মানে যখন আপনি কোন claim করছেন suppose ধরুন আজকে আপনার আ mother in law কোনো আপনাকে Hospitalize ভর্তি হল এবং As per claim এ ওনার যে problem টা এখন হচ্ছে Healthএ যে issue টা সেটা claim আপনি করতে পারবেন, কোনোরকম hospital এ billing হলে

facility গুলো আপনাকে বলে দিলাম প্রথমত এই আমাদের মানে এই Medical Insurance Company র সাথে mam Approx. এই মুহূর্তে ইন্ডিয়াতে দুশো-সত্তরটা Hospital Multinational Hospital র সাথে কিন্তু collaboration আছে।

ঠিক আছে? এবং

তো এই প্রত্যেকটা Hospitalআপনি claim করতেন but হ্যাঁ. যেহেতু আপনাকে বললাম Medical Insurance কিছু কিছু Specific Diseases থাকে, যেগুলোতে কিন্তু কাজ করে না। যেগুলো Specially আপনার genetic যে Diseases গুলো থাকেLike sugar হোক বা মানে ডায়াবেটিসের কোনো problem হোক বা কোনো skin skin এর কোনো problem হোক এই ধরণের কোনোরকম problem হলে কিন্তু আ medical insurance কিন্তু এগুলোর আওতায় আসবে না mam , ঠিক আছে?

okay আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই একটু আপনাকে stop করছি যে আমার যদি suppose sugar থাকে তাহলে যদি আমার অন্য কোনো একটা problem হল ধরুন আমার কোনো একটা Surgery হল তাহলে কি সেই ক্ষেত্রে আমি আমার sugar আছে বলে আমি তাহলে claim টা পাবো না? না না mam আপনার sugar এর জন্য যদি disease থাকুন প্রথমত ডায়বেটিস এমন কিছু Surgery আছে যেটা ডায়বেটিসটাকে ঠিক করার জন্য করা হয় বা ডায়বেটিসের কেন কি এই যে Medical policy টা আপনাকে বললাম এই যে insurance র Premiumটা আপনাকে বলছি suppose আজকে ধরুন

medicine এ যে expense সেটাও কিন্তু আপনি এখানে claim করতে পারছেন

কিন্তু সে medicine experience টা কিন্তু আপনি পাবেন না দাদা এবার একটা percent ডায়াবেটিস আছে ডায়াবেটিসের সাথে তো অন্য কোনো রোগ হতেই পারে ওনার। তো সেক্ষেত্রে আপনি claim করতে পারেন but basically দেখুন না medical insurance এমন একটা insurance basically এটা accidental ক্ষেত্রে বেশি কাজে লাগে।

ক্যান্সার হতে পারে বা অন্য কোন ধরনের রোগ হল বা suppose আপনার flue হয়েছে. ত flue হয়ে প্রথম কিন্তু আপনারা cover করেন। দেখুন এই plan টার মধ্যে even COVID nineteen টাও কিন্তু এর মধ্যে cover up পাবেন আপনি, তো সেক্ষেত্রে

আমাদের যেটা বললাম four Seventy সঙ্গে mam forty-eight authorized labs আছে ইন্ডিয়াতে, তাদের সাথেও কিন্তু আমাদের collaboration আছে. এই forty-eight lab র মধ্যে

gap থাকে না আপনার family র পাঁচটা parson ই mam আপনি yearly আপনার তিনশোটা test আছে সেই তিনশোটা test আপনি কিন্তু করতে পারবেনএকবার করে

সেখান থেকে তারা আপনাকে refer করছে যে এই test টা আপনার দরকার এই particular

যেহেতু আপনাকে বললাম এই free test এটা এই যে পাঁচ লক্ষ টাকার যে claim টা বা আপনার দু লক্ষ টাকা বা যেটা আপনার wife আ ছেলের ক্ষেত্রে তিন লক্ষ টাকা সেটা কিন্তু এই test র মধ্যে আসছে না। মানে এই test টা কিন্তু free of cost মানে আপনি যদি আজকে তিনশোটা test ও করে নিচ্ছেন প্রত্যেকটা family র যেটার হতে পারে আপনার thirty থেকে forty thousand সেটা কিন্তু এই লাখ বা পাঁচ লাখ টাকার claim amount এর সাথে কিন্তু added হবে না, সেটা কিন্তু আলাদাই। সেটা শুধুমাত্র hospital bill র জন্য বা expanse করার জন্য আপনাকে এটা দেওয়া হয়েছে

তো এইগুলো আপনি পাচ্ছেন, তো এখানে trams and conditions আপনাকে এটাই মানতে হচ্ছে mam যেটা হচ্ছে আ প্রথমত শুধুমাত্র জেনেটিক যে রোগ গুলো আ যেমন ডায়বেটিস basically হয়ে থাকে বা অনেক রকম জেনেটিক রোগ থাকে basically mam হরমোনাল কোনো রোগ অনেকের diseases থাকে আ তারপরে

তারপরে হল এখন আপনার কোনরকম আ আপনার facial এর কোনরকম issue হচ্ছে. যেটার আপনার যেনেটিক্যাল issue র জন্য হচ্ছে। সেই ধরনের কিন্তু diseases গুলো কিন্তু এর মধ্যে cover up হয় না। not only আমাদের medical

মানে insurance টা basically যতগুলো medical insurance থাকে Generally যতরকম জেনেটিকসের রোগ থাকে যেটা বংশপরম্পরায় হয়ে আসছে. সেরকম রোগগুলোর কিন্তু বা Diseases গুলো কিন্তু মধ্যে added হয় না madam , ঠিক আছে?

বাকি বাকি যেকোনো accidental হোক বা যেকোনো আ অন্য কোন diseases হচ্ছে, যে specially যেমন এখনকার সময় Basically flue normally যেটা আমাদের হয়ে থাকে. flue হতে পারে normal ভাইরাল flue থেকে শুরু করে COVID বা জন্ডিস বা type of এই ধরনের ওপরে এটা কিন্তু প্রত্যেকটা আপনি কিন্তু cover up এর মধ্যে পেয়ে যাবেন, আর যেহেতু আপনাকে

সেখানে তাদের facility কিন্তু খুব ভালো পাবেন আপনি। আরেকটা কথা বলে দি mam এই যে আ আপনার medical insurance একটা আ coverage এর ক্ষেত্রে বলে রাখি এই যে coverage Amount একটা claim Amount টা আপনি ধরুন আজকে একটা surgery করছেন surgery করার জন্য mam আপনার একটা cost হচ্ছে. ধরুন আপনার আজকে একটা surgery করতে হল আপনার chest এ কোনো issue হয়েছে বা আপনার husband এর chest এ কোনো problem র জন্য heart র একটা surgery করতে হচ্ছে যেটার জন্য surgery টা দু লক্ষ টাকা। দু লক্ষ টাকার cost আছে আপনার দু লক্ষ টাকাটা কিন্তু claim আপনি insurance coverage থেকে করতে পারবেন। কিন্তু mam আপনি যে hospital এ থাকছেন hospital এর যে normal যে বেড এর ICU bed এর আপনাকে কিন্তু company ওই expense টা কিন্তু ওখানে bear করবে। যদি আপনি যদি কেউ বলেন না না আমার কোনো cabin চাই বা specially যদি আপনি কোনো recommendation দিচ্ছেন সেটা কিন্তু আপনার ওী claim এর মধ্যে added হবেনা mam

মানে যেটা normally hospital যেটা আপনাকে normal refer করছে সেটা শুধু claim হবে। আপনি যদি অনেক সময় অনেক অনেক patient থাকে তাদের নিজস্ব cabin র প্রয়োজন হয় না তাঁরা তো cabin নিয়ে নিল বা তাদের হয়তো কোনো

আলাদা করেdoctor appointment করলো শুধুমাত্র তাদেরকে তাকে দেখার জন্য specially twenty four into seven সেগুলো কিন্তু এই claim amount এর মধ্যে আসবে না, শুধুমাত্র normal hospital যে জিনিসটা আপনাকে refer করছে না এটা আপনি করলে normally আপনি সব কিছু তাহলে এই flame টা কিন্তু আপনি insurance থেকে করতে পারছেন।

আছে mam এটা আপনি minimum আপনাকে এমনটা বললাম seventeen thousand five hundred and eighty one rupees এটা including GST এই. এই same benefits আপনি পাবেন যদি three years এর জন্য করছেন তাহলে আপনাকে pay করতে হবে twenty five thousand nine hundred মানে যা যা Benefit আপনাকে বললাম same Benefit ই পাচ্ছে তখন আপনি পাবেন twenty five thousand nine hundred এই যে test এর কথা বললাম যেটা আপনি one time পাচ্ছেন তখন আপনি দুবার পাবেন, মানে তিন বছরে আপনি দুবার test গুলো করতে পারবেন

বাকি আপনার claim amount এটা কিন্তু same বাকি যাদের আপনাকে আ trams and condition গুলো বললাম সেগুলোও কিন্তু same madam আচ্ছা আরেকটা জিনিস আমি একটু জানতে চাইছিলাম আপনি বললেন না যে suppose ধরুন আমি আমার ধরুন শ্বশুর এর বা শাশুড়ি কিছু হলো সেখানে আমি দু লাখ টাকার claim পেলাম, ঠিক আছে?

সেই আর এই ধরুন আরো কারোর জন্য যদি কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার বা আমার husband এর সে এই ক্ষেত্রে কি আমি যে extreme তিন লাখ টাকাটা মানে পাঁচ লাখের মধ্যে যেটা তিন লাখ টাকা রয়েছে সেই claim টা কি করতে পারবো? না একবারই claim করা যাবে? না আপনি চাইলে mam আপনি যতবার খুশি claim করতে আপনি maximum five lacks পর্যন্ত আপনি claim করতে পারছেন maximum এবার ধরুন

এবার আপনার অ্যা father in law এর ক্ষেত্রে যেহেতু দু লাখটা already হয়ে গেছে ওনার যদি কিছু হয় তখন আর claim করা যাবে না, because ওনার কিন্তু দু লাখ টাকারই কোটা আছে। আপনার husband এর যদি সেখান থেকে কোনোরকম claim এর প্রয়োজন না বা আপনার প্রয়োজন বা আপনার baby র কোনো প্রয়োজন হলো ওনাদের তো maximum কোটাটা এখনো complete হয়নি । তো আপনার পঞ্চাশ টাকা থেকে তিন লাখ টাকা বেশি আছে তো তিন লাখ টাকাটা আপনি ওখানে use করতে পারবেন সেটা আপনি একবারে

সেটা তিনবারে করতে হবে mam এছাড়া mam দেখুন এটা একটা flexibility আছে আপনার ধরুন suppose তিন বছরের plan টা নেবেন। পঁচিশ হাজার পঁচিশ হাজার চারশো টাকা নিয়ে তিন বছরের জন্য plan টা আপনি নিচ্ছেন। এবার ধরুন আপনার first year এই god এমন কিছু না করো but first year এ এমন কিছু আপনার family তে ঘটে গেল যেখানে আপনার এই পাঁচ লাখ টাকাটাই কিন্তু পুরো claim হয়ে গেল বা চার লাখ টাকার একটা claim হয়ে গেল। তো but আপনার insurance টা কিন্তু চলছে. আপনার insurance এ validity আছে তিন বছর পর্যন্ত তা আপনার আপনি যদি extra ওখানে আরো তিন হাজার টাকা add করেন three thousand ঢুকেছে mam আপনার এই কে আপনি কিন্তু আরো দু লাখ টাকা পর্যন্ত maximum claim amount পাবেন mam okay

এটা শুধু তিন বছরের premium টার জন্যই কিন্তু applicable madam আচ্ছা ওকে মানে আমি top up এর মতন just top up করিয়ে নিলে আমি সেটা দু লাখ বা তিন লাখ টাকার extra claim আমি আরো করতে পারবো ।

এটা হ্যাঁ এবার ধরুন আপনার suppose তিন বছরে হয়তো পাঁচ লাখ টাকা খরচা হলো না আপনার last year তো তখন আপনার প্রয়োজন নেই ধরুন আপনার এক বছরে অনেকটা শেষ হয়ে গেলো, তো তখন আপনি এটা claim টা করে রাখতে পারেন মানে extra আপনি but হ্যাঁ আরেকটা জিনিস mam বলে রাখি অ্যা medical insurance কিন্তু কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে এটাই ম্যাম accidental benefits ছাড়া মানে কোনো accidental issue ছাড়া mam আপনার medical insurance টা হওয়ার তিন মাস আগে কিন্তু কোনরকম claim পাবেন না কোনো accidental case হলে

But normal যদি কোনোরকম আ মানে কোনোরকম business হচ্ছে, like করুন, আপনি normal আপনার আ কোনো flue হয়ে গেলো বা টাইফয়েড বা জন্ডিস COVID nineteen টায় আলাদা করে দেওয়া আছে COVID nineteen টার জন্য আমি একটা accidental case এই পড়ে যাবে because ওটা একটা চলছে এখন

disease যদি এমন হচ্ছে আপনি ধরুন আজকেই করছেন যে মাসে তো জুন জুলাই আগস্ট, মানে আগস্টের এই তারিখ মানে আপনার ninety days complete হবে আপনি insurance টা নিয়ছেন তারপর থেকে কিন্তু normal disease র জন্য আপনার applicable হবে আপনার insurance claim করার জন্য

আজকে insurance করছেন তাঁর এক মিনিট পরে কোন accidental কোনো কিছু হলে আপনি claim করতে পারবেন। because accidental

automatic ওটা কখন হবে তো কেউ জানে না mam । ওটা যেকোনো সময় হতে পারে but একটা ধরুন অনেক ক্ষেত্রে কি হয় অনেক ধরুন আপনার already একটা family তে কোনরকম একটা মানুষের already কিছু disease হয়ে আছে। কোন একটা disease তারপরে সেগুলো সেই তারপরে সেই disease টাকে ঠিক করার জন্য সে হয়তো policy টা করছে সেক্ষেত্রে সেটা তো আর কিছু নিয়ম নয় না। নিয়মটা হচ্ছে কিন্তু basically আপনি even যখন medical insurance টা করবেন আপনার family কিন্তু পাঁচটা member এরই কিন্তু পুরোপুরি medical test আমাদের team গিয়ে কিন্তু করবে mam